ঘরের মধ্যে রয়েছেএকটি বড়ো কাঠের চেয়ার এবং পেছনে রয়েছেএকটি দরজামাটিটা কিন্তু মার্বেল এর মাটি।

এবং বাড়িটির নিচে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এ.টি.এম আর রাস্তাটি খুব চওড়া।

রাস্তাটির দূরে একটি বাড়ি রয়েছে। বাড়িটা তিন তলা সমান একটি বাড়ি। বাড়ির সামনে রয়েছে একটি দরজা ।